দেখ একটা জিনিস কি জানিস তো কথা কে কতটা জানে না জানে সেটা যতটা আরকি managing~management এর মধ্যে পড়া না ঠিক আছে but কথাটা সে কতটা নম্রতার সঙ্গে বলছে এবং যে বিষয়টা বলছে সেটা কতটা বোঝানোর মতো বলছে সেই জিনিসটা অনেকটা matter করে কেও শুধু ভাট ভুট করে বকে দিলে এবং নিজেকে রাষ্ট্রপতি ভেবে নিলে সেটাতো কখনোই ঠিকনা না হুম সেটা তো বটেই সেটাই সেটাই আর কি বল তো আমাদের এখনকার generation এ এমন হয়ে গেছে মানুষরা আহ আগে তো ধর সবাই মানে আমাদের ছোটো থেকে যখন বড়ো হয় বাবার একটাই জিনিস মাথায় ঢুকিয়ে দেয় পড়াশোনা করো ভালোকরে তারপর চাকরি করবে ছেলে এখনকার ছেলে না চল ওই যদি আমেরিকা যাস USA যাস সেইদিকে দেখতে পাবি প্রত্যেক জিনিস তাদেরকে সেখান হয় compounding জিনিসটা কি হ্যাঁ trading মানে কি বলতো যে শুধু নিজে একা কাজ করে নিজের আহ time talent effort টাকাকেও অন্যের কাছে বিক্রি করে যে পদ্ধতিতে টাকা income করে তাকেই বলা হয় time trading আর compounding টা কি বলতো যে শুধু একা কাজ না করে আরো তার সঙ্গে দশটা লোককে লাগিয়ে নিজের টা অন্যের time talent effort টাকে কিনে নিয়ে যে পদ্ধতিতে টাকা income করে তাকে বলা হয় compounding যে compoundin এর circle টা আর trading এর circle টা বুজতে পারবে না সে কিন্তু কোনো দিনই চাকরির দিকে যাবে না সব সময় চেষ্টা করবে business টাকে কি করে develop হবে আমি অন্যের কাছে গোলামী করবো না আমার কাছে দশটা লোক কি ভাবে গোলামী করবে সেটা আমাদেরকে ভাবতে হবে বুজলি হুম সেটাতো না যে আহ কেও চাইবেন কেও এটা চাইবেও না যে সে নিজে উম মানে কেও কাও রির গোলামী করুক বা ওর ও~ওর সব সময় চাইবে কি যে আমার যেমন দু তিনটে লোকে গোলামী করুক হ্যাঁ দেখ গোলামীর কথাটা বলতে গেলে গোলামী সেটা main বিষয় না তোকে যদি বলা হয় এক লাখ টাকা দিচ্ছি আমাদের আমাদের পায়খানাটা পরিস্কার তুই কিন্তু আজই করে দিবি মানে টাকার মূল্যটা এমনি বুজলি তো সেই দিক থেকে কিন্তু জিনিসটা বুজতে হবে যে প্রত্যেকটা মানুষ গোলামী না কিন্তু টাকার মূল্যটা এমনটাই টাকাটা তুই যেই খানে বেশি পাবিনা তুই যে কোনো কাজ করতে রাজি হয়ে যাবি একটা দেখ আহ যদি বলতে যাই আমরা পাকিস্থান কিন্তু কি বলে ওটাকে আহ terrorist যেটাকে বলে তো terrorist কি শুধু মানে দেশের জন্য অনেক মানুষ এই রকম terrorist আছে বা

এই জিনিস গুলি বুজলিতো মানে টাকা সব থেকে বেশি matter করে সেখানে business বা চাকরিটা হ্যাঁ business এ বেশি টাকা বলে মানুষ আগ্রহ সেটা যদি চাকরিতে পাওয়া যেত সেটা কিন্তু কোনো দিনই আগ্রহ হতো না বুজলি হুম টাকা তো এখন এমনিতেও টাকা সব কিছু কারণ উম টাকা ছাড়া এখন কিছুই হয় না টাকার মূলত টাকার মূল্য সব থেকে বেশি

আমরা কাও রির প্রতি মানে ধর বেশি intention টা যদি কাও রির প্রতি বেশি থাকে না তো নিজেকে পস্তাতে বেশি হয় so সেটা business এর ক্ষেত্রে আমরা লাগাবো না যে আমাদের কাও রির প্রতি বেশি মানে ধর intention টা আছে কাও রির প্রীতি কাও রির প্রতি বেশি অনুভূতি জেগে গেলো এই জিনিস গুলোকে নিজের মধ্যে রাখো হুম কারো আরেকটা কি বলতো আহ তোর যেই সং আহ তোর সঙ্গটা সব সময় চেষ্টা করবি সেটা যাতে business যারা business করে তাদের মাজখানে থাকা কারণ কি বলতো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই যে সঙ্গটা অনেক matter করে তো সঙ্গটাও একটু ভালোভাবে রাখার চেষ্টা করবি business মানুষদের সঙ্গে রাখার চেষ্টা করবি বুজলি হুম বুজলাম মানে আহ আমি আমার সঙ্গটা কাদের সঙ্গে রাখবো যাদের যারা মানে আমার থেকে একটু বেশি উম জানে ওই সব সম্পর্কে সম্বন্দে তাই তো এখন যেহেতু আমরা business নিয়ে start করছি একটা জিনিস বেশি try করবো করা business এর প্রতি বেশি এগিয়ে গেছে কোন মানুষ তা business করে অনেকটা life এ এগিয়ে নিয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে হ্যাঁ ভালো একটা life style হয়েছে

তাদের মাথায় হটাৎ করে কি করে চলে আসে এই জিনিস গুলো বোঝার চেষ্টা করবি বুজলি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 আমার দিকথেকে বলতে গেলে আমি তো একটা ধর কিন্তু আমি চেষ্টা করি যে আহ অন্যকে শেখার থেকে নিজে শিখতে বেশি ভালোবাসি বুজলি কারণ আমি জানি যে অন্যকে জ্ঞান দেবার থেকে যদি নিজে দশটা লাভ করি সেটা আমার পক্ষে বেশি লাভজনক আরেকটা কি বলতো মানুষ সব সময় জ্ঞান দিতে ভালোবাসে জ্ঞান নিতে না আমি সেটার জন্য আমি সবসময় জ্ঞান নি বোঝানোর ব্যাপারটা জেতা ধর তুই হয়তো জানিস না business সম্পর্কে তোর বেশি সেই হিসাবে ধারণা নেই তো আমাকে একটু বেশি বকতে হচ্ছে বা বোঝাতে হচ্ছে জানিনা তুই প্রত্যেকটা জিনিস একটু হলেও তোর মাথায় ঢুকছে তাই না হুম তো তোর যত যতটা বল্লি আহ আমার সেটা সেটা আমি একদম বুজতে পেরেছি একদম ভালো ভাবে ঠিক আছে বেশ তাহলে আমি টিনের ব্যাপারটা দেখছি আর মানে কি কি সব ওখানে করা যাই তুই পরিস্কারের ব্যাপারটা দেখ আর কথাতো বললাম তাহলে কাজটা কেও start করি ঠিক আছে আস্তে আস্তে সেই কাজগুলোকে start করা দরকার চেষ্টা টা করি তা তুইও একটু চেষ্টাটা কর পরিস্কারের ব্যাপারটাও দেখ বুজলি আচ্ছা বেশ আমি পরিস্কার করিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে অনেকটা কথা বললাম কাকু কাকিমা কে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 হুম অবশই যাবো ঠিক আছে বেশ অনেক কথা বললাম রাখি তাহলে চল bye tata

হুম কি ভাবে pendrive CD DVD এই গুলো বাদে iso file download করে সেইটার মাধ্যমে পুঞ্জ setup টিকে অর্থাৎ আমাকে কোনো pendrive বা dvd এই type এর কোনো কিছু ব্যবহার করতে হবে না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 আর আপনি যখন windows setup টি দিতে যাবেন আপানকে কিন্তু ধর্য্য নিয়ে দিতে হবে কারণ এখানে অনেকের PC তে বেশি সময় লাগবে অনেকের PC তে কম সময় লাগবে এইরকমই হতে পারে হয়তো বা বেশি কথা বলে ফেললাম আমরা video এর মূল topic এ চলে যাবো video এর মূল topic এ যাওয়ার আগে আপনাদের কাছে request যদি আপনি এই chanel এ নতুন হয়ে থাকেন please click the subscribe button আর যদি already subscribe করে থাকেন তা থেকে অসংখ্য ধন্যবাদ তা প্রথমত আমাদের যে কাজটি করতে হবে যে কোনো browser open করবেন সেটা google mozilla আর যেটাই হোক তা আমি google chrome browser তা open করলাম এবং এই search box এর এখানে আসে আপনি দেখবেন ওই windows ten pro download যেটা লিখে search করবেন আর যখনি windows ten pro লিখে search করবেন নিচে দেখবেন microsoft office এরই website link টা আমাদের এখানে দেখাচ্ছে তা আমরা এটাই click দেব এটা যখন click দেব তখন আমাদের এই আহ কিন্তু interface তা চলে আসবে তা আপনাদের সুবিতার্থে আমি এই link তা video description দিয়ে দেব সেখানে click করেও সরাসরি আপনি চলে আস্তে পারে তা আমরা এখান থেকে এইভাবে download করবোনা কারণ এইভাবে download করলে একটু জটিল process হয়ে যাবে তা আমি আপনাদের সহজ এ একটা পথ দেখিয়ে দিচ্ছি সেটা হলো যে এই interface এ আসার পরে ডানপাশে দেখবেন তিনটে dot আছে এই three dot আপনি একটু click দিবেন দিয়ে এই জায়গা তাই দেখবেন more tools লেখা আছে এইটার ওপরে mouse এর কাজটা নিলে বামপাশে একটি আমাদের আহ pan open হবে সেখান থেকে আমরা developer tools এ click দেব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 website এর link সেখানে দেখবেন এইরকম একটা icon আছে এইটার ওপরে গিয়ে আমরা একটা click দিবো তাহলে এইটা আমাদের reload হয়ে গেলো এবং এবার আমরা এই জায়গায়টাই এইযে select যেটা লেখা আছে এইখানটাই আপনি click দিবেন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 সময় নিয়ে আমাকে যেটা বলতেছে যে thirty two bit এবং sixty four bit তা আপনার PC যেই bit সেই bit এ আপনি এইখান থেকে click করে download করবেন তা এটা আবার কিভাবে বুজবেন যে আপনার PC আসলে খাঁটি এটাই নাকি sixty four এটার জন যে কাজ করবেন আপনার computer এর যে desktop interface আছে সেখানে আসবেন এবং এইখান থেকে thisPC যে icon টি আছে

দেখা আছে এইখান থেকে আপনি সহজে বুজতে পারবেন আপনার PC এর system type টা কি ok আমার এটা closed করলাম এবং আবার আমাদের internet browser এইখানে চলে আসলাম এইখান থেকে যেহুতু আমার sixty four আমি sixty four এ click দিবো তা আমি এখন sixty four যখন click দেব কিছু তা সময় নিয়ে দেখবেন আপনাকে এখন যে file তা download করবেন এটা কোথায় download করবেন সেই location তা select করে বলতেছে অনেকেরেই আছে এটি default ভাবে download হয়ে যাই আবার অনেকের location set করে দেয় তা default ভাবে যাদের download হয় তাদের কথাই হয় আমি সেটাও দেখাবো আর location যদি দেন location দেওয়ার ক্ষেত্রে যে কাজ তা করবেন আপনার যে drag গুলো থাকবে যেমন cdef এই drag গুলোর যে নাম সে নামটা একটু মনে রাখবেন যেমন আমি এখন software key এই drive এ আমি এখন এটাকে download করবো আর যখনি আমি save এ click এটা দিবো automatic download হতে থাকবে তা already যেহুতু আমার এখানে এটা download করা আছে এই যে আমি আর নতুন করে download করতেছিনা এই ক্ষেত্রে এই file টা download করতে আপনার কিন্তু মোটামুটি ভালো সময় লাগবে তা একটু সময় নিয়ে এটা download করবেন আহ অনেকেরই

ok তা download process টা দেখলাম কিভাবে download করবেন এখন এটা কোথায় থাকে এবং next ধাপ তা আমরা দেখবো তো যখন আপনার download complete হয়ে যাবে তখন thisPC তে গেলেন এবং ওপরে দেখবেন download লেখা আছে download এই খানে আপনার file টা থাকবে তা আমি যেহুতু কি করেছি আমি আমার একটা drive এর ভিতরে রেখেছি সেটা হলো software e drive এটার ভিতরে আমি রেখেছি এবং সেটার নাম হলো এইযে windows ten এইরকম ভাবে আপনার দেখবেন ঠিক আছে এখন যে কাজটা করবেন আরেকটা software আপনাকে install করতে হবে সেটা হলো windows software আমি আবার google-chrome-browser টা open করলাম inrarar এটা লিখে আমি যখন

এইখান থেকে আপনার PC যেই bit এর সেই bit এর আপনি download করবেন যেমন এটা sixty four bit আছে তারপর এইখান তাই কিন্তু thirty two bit আছে এটা click করলেই download process টা খুবই সহজ খুবই সহজ click করলে এটা download

এদের যেই Terms and condition আছে সেটা আপনি accept করবেন আর যা যা আছে সেভাবে করুন করার পরে ই আপনার এখানে কাজটা মোটামুটি শেষ এই যে আমরা যে iso file টা download করলাম। যেটা Windows সেটা দেওয়ার জন্য এই File টা যেই Location রাখবেন সেটা আপনার যে কোনো Drive রাখবেন এবং সেই Drive টার নাম কিন্তু সুন্দর ভাবে মনে রাখতে হবে যেমন আমার কিন্তু সবটা e Drive খেয়াল করবেন Software e Drive এখানে আমি দেখেছি আর এখানে একটা Trick খাটাবেন যেখানে আপনার অনেক গুলো File আছে সেই ক্ষেত্রে এখন যে Process টা করব এই জন্য File গুলো এখানে এলোমেলো হয়ে যেতে পারে, এক্ষেত্রে আমি আপনাদের একটা Trick শিখিয়ে দিচ্ছি সেটা হলো এখানে একটা New folder খুলবেন যেমন আমি folder নাম দিলাম এবং এর একটা folder নাম দিলাম One Two Three আমি Control a দিয়ে আমার সব যেই folder বা file গুলো আছে সেগুলোকে select করলাম এবং Control button press করে এই New folder টা আর হলো এইযে iso file টা, যেটা উই windows ten এই file টা আমরা বাকি file গুলো Control x দিয়ে আমরা cut করলাম এবং এই যে যেই New folder টা one two three যে খুললাম এখানে এসে press করে একটু সময় নেবে pest করে দেওয়ার পরে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 এই যে আমাদের যে এই file টা download করলাম দেখুন এটা কিন্তু five point six nine gb এটার উপর দিয়ে Right button click করবেন পরে এই খানটায় দেখবেন Open with windows । সেইটা click করবেন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 আমরা কিন্তু এই ডান পাশে দেখুন software e লেখা আছে এটা select করে just ok করে দেবেন কিছুটা সময় নেবে এখানে আপনার এক দুই মিনিট বা তিন মিনিট সময় নিতে পারে। আমি সেই সময়টা skip করতেছি ok দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে এই যে dialogue box টা interface টা আসলে আমরা Close করে দিলাম এবং এখন দেখুন যে software e drive টা আছে এখানে কতগুলো folder এবং file আমরা খেয়াল করতেছি এগুলো একটাও Delete করবে না এভাবে রাখবেন যখন আপনার Windows setup হয়ে যাবে তখন আপনি এখান থেকে Delete করে দিতে পারবেন এবং সেটাও আমরা দেখিয়ে দেব last এর দিকে ok এবার যে কাজটা করবেন নিচে দেখবেন আমাদের যেই Windows যে Icon টি আছে এখানে আমরা click দিবো এখানে click দিয়ে একটা Gear icon দেখবেন Settings টা দেখুন কিন্তু এখন এটার উপরে click দেবেন দিয়ে এখানে আমরা Update and security এটার উপরে click দেব Update and security click দিলাম এবং এই জায়গাটা থেকে যে কাজটি করব আর Recovery আছে এই Recovery Icon এ click দিবেন এইখান থেকে যে কাজটি করবেন এই যে Restart আছে। এইটার উপর আপনি click দেবেন তো আমরা এখন আমাদের Camera তে সম্পূর্ণ video টা করব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 তো আমরা এখন Camera টা আছি এখন আমরা যে কাজটি করব যেখান থেকে এই যে Restart now এটাই আপনি click দিবেন এটাই click দিলে click Anyway আসতেছে যেহেতু আমার On drive টা এখানে open করা আছে আচ্ছা এভাবে যদি আপনার আছে আপনি এখানে Restart anyway দেবেন আর যদি না আসে তো কোন সমস্যা নাই আর এভাবেই আমাদের এখন দেখুন এই Interface টা আসবে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 তারপরে এখান থেকে আমরা যে কাজটি করব এই যে আমার যে Common যে Option টি আছে এটাই আমরা click দেব এটাই click দিলে কিছুটা সময় নিয়ে দেখবেন আমাদের সামনে একটু সময় নিতে পারে। যদি একটু বেশি সময় নিয়ে নেয় আপনি কোন ভাবে

তো আমরা এখন যে কাজটি করব এ নামের এই box এর উপরে click দেব এবং তো এখন এখানটায় আপনার যদি কোন Password দেওয়া থাকে বা Microsoft office এর কোন Account open করে থাকেন তাহলে এখন এখানে দেখুন আমার কিন্তু আমার কিন্তু Email id টা দেওয়া আছে। এবং

কারণ আমাদের এই জায়গায় একটা dixpart লেখা আসবে দেখুন এখন dixpart লেখাটি চলে এসেছে এবার আমরা যেটা লিখব list দিয়ে Space দিবেন এবং vo lume list Volume দিয়ে আমরা Enter দেবো। তারপর আমাদের এমন আসবে এবং নিজে যে dixpart আছে এইখান তাই এখন আমরা যেটা লিখব এখানে আমরা ex it লিখে আমারা Enter দেব এবং নিচে দেখবেন system thirty two আছে এই জায়গায় তাই আমরা এখন লিখবো যেহুতুআমি কোথায় রেখেছিলাম আমার সেটা হল software দেখুন এখানে কিন্তুএই যে software লেখা আছে এবং এখানে e drive এটা কিন্তু খেয়াল করবেন তা আমি এখন এখানে কি দেবো e দিয়ে আমি clone কে call করব এবং তারপর আবার enter দেব enter দিয়ে এখন এই যে e যে সামনে যেটা আছে আমাদের slash এবং grater then দিয়ে এটা এসেছে এখানে এখন আমরা লিখব যে dir নিচে এখন আমরা enter দেবো এবং next একদম last এ দেখবেন কি আছে এবং এই জায়গাটা আপনি দেখবেন কোথাও setup dot e x e লেখা আছে কিনা এই যে দেখুন এই যে লেখা আছে এখন এই লেখাটাই আমরা এখন লিখে দেবো এবং dot e x e লিখে আমরা এখন enter দেবো enter দিলে দেখতে পারবেন আমাদের window দেওয়ার জন্য cd use করলে বা pendrive use করলে আমাদের যে interface টা আসতো সেরকমই কিন্তু এখন চলে আসলো এখানে যেভাবে আছে সেভাবেই থাকুক আহ এভাবে থেকে এখন আমি next এ click now তারপর আমি এখান থেকে install এ install now তে click দিলাম এবং আমাদের এখন যে Option গুলো চলে আসবে এখানে Product কি যাচ্ছে তা আমরা এখানে এই লেখাটির উপরে click দেব যেটা আমাদের product key নেই তারপর এখান থেকে এখন আপনি কোনটা Select করবেন আমরা এখান থেকে windows ten pro এটা Select করে নিলাম এবং এখান থেকে আমি এখন next এ click দিলাম next এ click দিলে আহ আমাদের সামনে এমন আসবে তারপর আমরা এখান থেকে Checkbox এ click দিয়ে দিলাম এবং তারপরে আমরা next এ click দিলাম এবং এখান থেকে আমি এই দুই number যে Option টা এটা click দিলে আমাদের এমন আসবে আমি উপরের যেগুলো আছে এগুলো Delete করে দিচ্ছি এক number সে দেখেশুনে Delete করবে। কারণ এই গুলোই হলো কিন্তু আপনার drive তা আমি যে drive টা আমার দরকার নাই সেগুলো আমি Delete করতেছি আর যেটা আর যেটা দরকার সেটা তো রাখবেনই আর আমরা যে drive এর উপরে উপদেষ্টা দেব এইযে আমাদের যে drive টা আছে এটা primary এটা কেউ আমার এটা যেহেতু ssd file দেওয়া আছে এজন্য এমন দেখাচ্ছে এখন আমরা যে কাজটি করব যেটা আমি Delete করে দিচ্ছি আমি শুধুমাত্র আমার যে নামগুলো আছে সে নামগুলো রাখবো এবং এই যে এখন উপরে যেটা আছে দেখুন এই যে একশো আট এগারো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

ok তা আমরা অনেক সময় অপেক্ষা করার পর আমাদের এই interface টা চলে আসলো এখান থেকে এখন আপনিআমি ইউনাইটেড স্টেট্ এটা আমি click করে দিলাম দিয়ে এখন আমি এই নিচ থেকে এই esc click করলাম আর একটু সময় নেবে তারপর in this আহ the right keyboard layout এখানে অবশ্যই esc দেবেন আপনি আমি এখান থেকে এই যে esc দিয়ে দিলাম দিয়ে এখন আমি আহ esc click করলাম

PC কিন্তু অনেকবার Restart নেবে এই Restart নেওয়ার কারণে কিন্তু আপনি ঘাবরাবেন না এটা কিন্তু ওর দরকার হচ্ছে ও এই জন্য নিচ্ছে ওকে এখন যে interface টা আসবে এখান থেকে setup for personal দিয়ে দিবেন আমি এখানে next এ click করলাম আমি আজ আমার পা ভাঙার অভিজ্ঞতা বলতে চলেছি। পা ভাঙার অভিজ্ঞতাটা আমার কাছে ভয়াবহ অভিজ্ঞতাই বলা চলবে। মানে, এতোটা এরকম হয়ে যাবে আমার সাথে, এতোটা পরিবর্তন আসবে আমার জীবনে, আমি সত্যি করে ভাবতে পারিনি য~ যতদিন না সে দিনটা এসছিলো আমার জীব~ জীবনে। কী হয়েছিলো, আমি school এ গেছিলাম। আমি তখন আহ এগার ক্লাসে পড়ি। তো তখন আমি school এ গেছি প্রথমবার। অনেকদিন পর তো school খুলেছে, যাওয়ার পর, আমার মানে, পরের দিনকে একটা বড় পরীক্ষা ছিলো, তার জন্য আমরা সবাই মিলে খুব তোড়জোড় করছিলাম। তো হঠাৎ করে আমি বুঝতেই পারিনি যে, আহ আমি ঢুকেছি যেখানে বসি, সেই bench ভেতর ঢুকে ওখানে গিয়ে আহ জল খাবো বলে বোতলটা বার করেছি। জল খেয়েছি। আমাকে একজন ডেকেছে, আমি সেখানে বেরোতে গেছি বুঝতেই পারিনি পা টা কীরমভাবে আটকে গেছে ভেতরে। আর আমি একদম মুখ থুবড়ে পড়েছি। আমার যেন পড়ার পর মনে হলো শরীরটা কীরম একটা ঝানঝানিয়ে উঠলো। মানে আমি কীরকম একটা

শরীর প্রচণ্ড খারাপ লাগছে, আমি উঠে দাঁড়াতে পারছি না নিজের পায়ে, কী হয়ে গেলো! সব যারা আমার স্কুলের সব বন্ধুবান্ধব আমার মানে যারা সব ছিলো আমার পাশাপাশি সবাই চলে এল। এসে আমাকে বলছে, কী হয়েছে? কী হয়েছে? কী হয়েছে? উঠতে পারছিস না কেনো? সবাই মানে আমাদের শিক্ষকদের ডেকে নিয়ে আসলো। তাদেরকে তারা এলো। তারা এসে দেখলো যে আমি উঠতে পারছিলাম না প্রচণ্ড কাঁদছি, প্রচণ্ড কাঁদছি, মানে এতো ব্যাথা হচ্ছে তখন মানে আমি পুরো জিনিসটা এখনও মনে করলে আমার চোখে জল আসে। মানে তারপর ওখান থেকে doctor কে phone করা হলো। school এর ভেতরে আমাদের doctor তারপরে এর doctor এর সাথে একজন থাকতো। তারা এলেন উনি আমাকে দেখলেন। দেখে বললো যে এর বাড়ির লোককে phone করে দেয়া হোক। আর তো আমার বাড়ির লোককে school থেকে ডেকে পাঠানো হলো। তো তারপর হচ্ছে কি-না আমার বাড়ির লোক এলো। ততক্ষন অব্দি ওখানে একটি ওষুধ, প্যারাসিটামল নামে খাইয়ে দেয়া হলো, খাইয়ে দিয়েছিলো আমাকে। তারপরেও ব্যাথা যন্ত্রণা কমছিল না আমার মা এলো। তখনকার দিনে এরকম অতোটা গাড়ির ব্যবস্থা, মানে অতো তারাতারি পাওয়া যেত না। বা তখন অই টোটো যেটা, সেটাও মিলত না। তখন রিকশায় সবাই উঠতো। তো, আমার মাও, মা তো অতোটা বুঝতে পারছে না, আমার সাথে কী হয়েছে বা যতক্ষন না আমাকে দেখছে। একটা রিকশা নিয়ে এসছে। তারপর আমি রিকশার উপর উঠবো কী করে? আমাকে তিন চারজন মিলে একদম কাঁধে নিয়ে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়ে তারপর আমাকে যখন x-ray করাতে নিয়ে গেলো তখন আমাকে বললো, কীভাবে পড়েছিলো? কেউ মেরেছে ওকে?

পা পড়ে গিয়ে ভাঙতে পারে? খালি পড়ে গেছে ভাঙতে পারে! কেউ ধাক্কা মেরেছে? কিংবা কেউ খুব জোড়ে মেরেছে? লেগে গেছে? এরকমভাবে। কারণ আমার পা টা প্রায় মানে পেছন দিকে একটু লেগে আছে। পুরো খালি হয়ে গেছে আর উপরে পুরো একদম হাঁটু অব্দি, সে কনুই থেকে হাঁটু অব্দি চিড়তে চিড়তে উঠেছে আর কি দুদিক দিয়ে। মানে বীভৎস accident হয়েছে আর আমার এত যন্ত্রনা হচ্ছে। আমি আর পারছি না কিছু না। তারপর হচ্ছে কি না, আমাকে এখানে আমার মা আমাদের বাড়ির পাশে কিছু doctor বাবুকে আমার এমনি হম দেখালো। যে এইটা x-ray হয়েছে, কী করা যেতে পারে? ওনারা দেখেই বললো, ও বাবা! বউমা, এটাতো কিছু করা যাবে না। তুমি ওকে নিয়ে চলে যাও। ওর মনে হয় operation হবে।

সবকিছুই পায় আর কি hospital এ সুযোগ সুবিধা। তো ওখানে আমাকে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে গিয়ে hospital ভর্তি করা হলো। তো ওনারা বললেন যে ওর বয়স কত? যেহেতু আমার বয়স খুবই কম ছিলো। হম বয়সটা আমার তখন আঠেরোও হয় নি। তখন আমি সবে ষোল plus তো, আহ তখন বললো যে তাহলে আমরা একমাস ওকে হচ্ছে কি না এরকমভাবে খালি বেঁধে দিয়ে পা টাকে ফেলে দিয়ে রেখে দেখবো যে ওর পা টা জুড়ছে কি-না। যদি না জুড়ে এক মাসে তাহলে এটা সত্যিই কিন্তু operation করতে হবে। খালি ফেলে রাখছি কারণ ওর কম বয়স। ওর শরীর থেকে রস বেড়িয়ে বেড়িয়ে জুড়ে যেতে পারে। তারপরে আমাকে সেদিনকে ওখানে ভর্তি নিয়ে নেওয়া হলো hospital সেদিনকে ভর্তি ছিলাম রাত্রিবেলা যখনই pain killer এর আহ ওর যেটা সময়সীমা শেষ হয়ে যাচ্ছে তারপরেই অসহ্য যন্ত্রনা হচ্ছে। তারপরে যাই হোক এইভাবে মানে কিছু ভালো না মানে কষ্ট করে কাটাচ্ছিলাম শুধু দিনটা কী রাতটা কারণ তখনো তো পা টা আমাকে ঠিক করে আহ ওরা বেঁধে দেয়নি না। তোর তার জন্য মনে হয় লাল ই লাগছিলো। তারপরে পরেরদিন সকালবেলা হচ্ছে কি না, ওনরা এলেন, যারা x-ray টা করেছেন ডাক্তাররা সবাই এলেন। এসে পা ধরে যা টানলো। যা কষ্ট লাগছিলো, আমি মানে চিৎকার করে ফাটিয়ে দিয়েছিলাম। মানে এত্তো অসহ্য যন্ত্রণা মানে আমি সত্যি সেই দিনটা আমি এখনও মনে পড়লে চোখে জল আসে। তারপরে তো সবকিছু বের করে দিলো। তারপরে মা কে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো। কারণ এতোটা কষ্ট আমার যে বলে দিয়েছিলো আপনি বাইরে চলে যান। আপনি থাকতে পারবেন না এখানে। মা চলে গেছিল। তারপরে মা তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তারপরে রাত্রিবেলা আমার, পা টা ঠিক করে ওরা সকলে বেঁধে টেঁধে দিয়ে গেলো। তারপর ওখানে তিনজন আমাকে ওখানে রেখেছিল। তারপর বলে দিলো যে একমাস পর এসো। দেখবো আমরা কী হলো। এখন একমাস পরে যে পরীক্ষার ফল বেড়ানোর মতোন সেই একটা বীভৎস একটা চিন্তার মধ্যে দিয়ে আমরা সবাই বাড়ির লোক যাচ্ছিলাম যে একমাস পরে কী হবে আমার সাথে। কারণ আমরা তো বুঝতে পারছিনা যে আমার সাথে কী হচ্ছে না হচ্ছে। তো তারপর একমাস পর হচ্ছে কি-না এই একমাসের মধ্যে আমার সেই, মা~ মানে বেঁধে দিয়েছিলো যেরম ভাবে পা টা, সেই পায়ের আঙ্গুল থেকে একেবারে পায়ে একদম thigh এর একদম শুরু অব্দি,

যে ওখানে উহ আহ সবকিছু, bathroom থেকে, স্নান থেকে, সবকিছু ওখানে করতে হয়েছে খাওয়া থেকে সবকিছু। সবকিছুই মা করাতো। মানে সত্যি মা তখন যদি না থাকতো, তখন হয়ত আমি ওখানে থাকতাম কি-না আমি নিজেও জানতাম না। মানে সেই সময় মনে পড়লে, সেই সময় কেন, মা আমার সবসময়ই জীবনে ছিল। কিন্তু সেই সময়ের দিনগুলো আমি কখনও ভুলতে পারবো না আরকি। অনেক লোক তখন অনেক, অনেক, অনেক কথা দিয়ে বলেছে। অনেক ব্যাথা লেগেছে আমার। উম আহ মানে শরীরের ব্যাথা যেরম হচ্ছে মনের ব্যাথাও দ্বিগুণ হয়েছে।

আরো ওরকম বলে দিলো দুই মাস। আমি দুই মাস ধরে এখানে হচ্ছে কি-না শুয়ে মানে বিছনাতে শুয়ে থাকতাম। ওখানেই আমাকে আমায় তারা এতো ছিলাম, মানে এতবার আমার সাথে এরকম হওয়ার পরেও এত উম আমার যারা শিক্ষক ছিলেন, যারা আমাকে বাড়িতে পড়াতেন তারা হচ্ছে কি-না আমাকে এত সাহায্য করেছিলেন বাড়িতে এসে তারা নিজেদের সময় বার করে আমাকে একটু করে দেখিয়ে দিয়ে যেতো। আমার কাছে এই জিনিসগুলো সত্যিই কিছু কিছু বন্ধুবান্ধবী এমনিতে উম যেগুলো যেগুলো আমাদের আহ বিদ্যালয়তে পড়াতো, পড়ানো হতো, সেইগুলো আমাকে এসে দিতো, তাদের খাতাপত্র আমার জন্য পাঠাত, যাতে যাতে কি-না আমি সবকিছু দেখতে পারি, বুঝতে পারি। তাদের অসুবিধা হচ্ছে হোক নিজেদের অসুবিধা করেও আমাকে সুবিধা করতো। মানে এই ঋণগুলোতো আমি সত্যি, এদের ঋণ কখনও ফেলতেও পারবো না। ঐ তিনমাস আমি রোজ কেঁদেছি, রোজ। একদিনও যায় নি যেখানে আমার চোখের জল পড়ে নি। না পড়ে থেমেছে মানে একদিনও হয় নি আমার সাথে। এতো অনেক লোক অনেক রকম, অনেক রকম কথা বলেছিলো। খালি আমার মা বলতো, ছাড় না যে যা বলছে বলুক। তুই খালি নিজের দিকে সবসময় ঠিক থাকিস, দেখবি সব ভালো হবে। তুই পরীক্ষা দিয়েও এগিয়ে যেতে পারবি। আমার তখন মাথায় প্রচণ্ড চিন্তা যে আমি তখন সবে এর এগার class এ উঠেছি, উম বিজ্ঞান নিয়েছি আমি কী করে এগুলো পড়বো। তো তারপর তখন হচ্ছে কি না, যাইহোক আমার তিনমাস সময় আমার পা খোলা হলো। চারমাস হয়ে গেলো। আরো একমাস লাগলো আমি আমি হাঁটতাম রোজ হাঁটতে বেরুতাম। টুক টুক করে হাঁটতাম। হেঁটে এগোতাম, এগিয়ে কষ্ট হলেও, চোখে জল এলেও পড়তাম। কিন্তু আমার বাড়িতে তখন doctor রা আসতো

সেই দিনগুলো। এখন আমার ঐ অবস্থাটা আমি কখনও কাউকে বলেও বোঝাতে পারবো না, যে কত কষ্ট, কত রকম অভিজ্ঞতা হয়েছে। তারপরে আমি ঐ আমি যখন school ছেড়েছিলাম তখন হয়েছে আহ শুরুর দিকে ছিলো। আর আমি যখন school গেলাম আবার তখন শেষের দিকে আবার। মানে

আহ হ্যাঁ, নিশ্চয়ই. বলুন কি জন~ কি জানতে চান আপনি? আহ আমি প্রায়ই shop করি আপনাদের আহ mart থেকে. তো আমার এমনি আপনাদের environment টাও ভালো লাগে, যে আপনাদের উহ জিনিসগুলো। সাজানো খুবই ভালোভাবে মানে গিয়ে just আমার যদি কোনো কিছু লাগে, মানে আমার ধরুন একটা sugar এর packet লাগলো তো আমি গেলাম আপনার shop এ, একটা sugar এর packet grab করলাম। আর pay করলাম, বেরিয়ে এলাম. মানে just জিনিসগুলো খুব ভালোভাবে সাজানো, এই জিনিসটা আমার খুব লাগে. আহ এমনি আপনাদের উহ shop~ shopping mall এর আহ সব employee দের ব্যবহারও খুব ভালো. আহ cash counter এও খুব। খুব বেশি wait করতে হয় না. খুব তারাতারি billing process টাও হয়ে যায়. তো overall দিকটা ভালোই আছে তবে আমার মনে হয় আপনাদের একটু management টাকে ঠিক করা একটু দরকার. কারণ আপনাদের কি হয়, মানে কোনো product য~ ধরুন যেগুলো offer এ আছে আহ but সেই offer টা offer টা চলে যাওয়ার পরেও offer tag টা আর কি rag~ rack এ আপনাদের যেখানে product টা product টা rack এ থেকে যায়. তো এই সময় অনেক আহ অনেক আহ misconception তৈরি হয়. অনেক। miscommunication হয়ে যায় আপনাদের মধ্যে আর আমাদের মত customer এর মধ্যে যে offer টা already end হয়ে গেছে but tag টা আছে. আমরাও ভেবে ফেলি একটা অন্য কিছু calculate করে ফেলি।

আহ feedback বলতে আপনাদের যেমন আহ কিছু নতুন product যেমন launch করে যেগুলো আরকি সেগুলো সঙ্গে সঙ্গে আপনাদের store এ পাওয়া যায়না. but সেগুলো উম অন্য যেগুলো। online market আছে online shopping apps বলুন বা online যে supermarket গুলো বলুন সেখান থেকে যেমন সেখানেও already launched হয়ে যায় product গুলো but আ~ আপনাদের shopping mall এ আসতে অনেকটা late হয়।

হ্যা, এছাড়া আর কিছুই সেরকম নেই but আমি উম একটা জিনিস যেমন জানতে চাইছিলাম যে ধরুন এখন যেরম COVID এর situation আছে তো এখন তো আমরা সবসময় গিয়ে আর কি। উম আহ প্রত্যেকটা customer এর জন্য আপনাদের আহ supermarket visit করা সেটা possible হবে না. আর তাছাড়া যদি সবাই যাইও তখনও একটু problem হবে যেহেতু gathering হবে অনেকটা একটা mall এ। তো ওইরকম gathering করাটাও risk, মানে আর কি safe নয়. তো যার জন্য আপ~ আপনাদের একটা সুবিধার কথা বল~ মানে আপনারা যদি একটা উম জিনিস আমাদেরকে provide করতে পারেন, তাহলে খুবই ভালো হয়. যেটা হচ্ছে, delivery service । তো delivery service টার কথা কি নিয়ে কি আপনারা কিছু ভাবছেন? মানে ওটা provide করানোর এই ঠিক এরাম situation এর জন্য? okay okay তাহলে তো ঠিক আছে. এবার এগুলো provide করলে actually better হয়. কারন, এখন কেও মানে বাইরে বেরনোর কথা ভাববেও না. আমি নিজেই acctually ভাববো ও না। যেমন আমি আগের month এর shopping করেছিলাম আপনাদের ওখান থেকে one month আহ যাওয়া হয়নি কারণ আমি monthly shop করি. আরকি মানে এরকম regular basis এ যাওয়া হয় না. monthly basis এই যাই একেবারে আরকি। total shopping টপিং. তো আহ আপনাদের কি এখম এমনি খোলা আছে? মানে কি রকম hours এ খুলছেন, কেরকম hours এ বন্ধ করছেন একটু বলা যাবে? okay, okay আর home delivery service টা আপনারা যখন শুরু করবেন, তার জন্য কি customer এর side থেকে কোনো extra charges pay করতে হবে তার জন্য?

আহ ঠিকই আছে, but আপনাদের এই delivery service টা যেটা হবে, তো আপনারা না হয় deliver করে দিলেন, ঠিক আছে but আপনাদের যে mall এর যে বিভিন্ন offer আছে, বিভিন্ন offer যেমন। কোন কিছুতে off, কোন product এ off তো আমরা~ আমরা mqinly এই off দেখেই কিনি আর কি. আগে কি হতো আপনাদের mall এ একটুখানি খোজ করে যেতাম আর কি ~এ যাওয়ার পথে, যাওয়া আসার পথে। then ওখান দিয়ে offer এর ব্যাপারে জানাটা হয়ে যেতো. তো এখন আমরা সেটা কি করে জানবো? আপনারা কি করে customer দেরকে জানাবেন আর কি যে এর এখন এরকম type এর offer চলছে, এই product টার উপর। বা অন্য কিছু offer চলছে যেই সম্বন্ধে data গুলো কিভাবে provide করবে?

thermal checkup টা হয়? মানে ওই আমরা ধরুন আপনি বললেন যে WhatsApp এ আপনি total information পেয়ে যাবেন, তো যেরকম অনেক companies এখন provide করছে তাদের employee দের. আহ regular যে thermal checkup হচ্ছে সেই temperature টাও তারা provide করে দিচ্ছে আর কি customer কে যাতে তারাও ensure করতে পারে যে না তারা atleast safe আছে. তারা একটা safe hand থেকেই তাদের product টাকে. নিচ্ছে আর কি তো সেরাম সব সুবিধা আপনাদের আছে তো? না হ্যা আপনাদের service গুলা এমনেই খুব ভালো যার জন্যই আর কি আমি shopping করি আর অন্যান্য customer রাও আর কি খুব বেশ shopping করে. আপনাদের mall এর service টা খুবই ভালো. আর এক~.